এবং জঙ্গলের মাঝখান থেকে একটি রাস্তা পার হচ্ছে ।

দেখে মনে হচ্ছে কোন একটা বোরো অফিস এর ছবি।

এবং একটি ফোয়ারা রয়েছে জলের খুবই ভালো।

একটি ছাতের থেকে এই ছবিটি তোলা।

একটি ছোট্ট রাস্তা রয়েছে।

সামনা সামনি গাছ পালাও রয়েছে।

ভালই আ জল রয়েছে এটি --

প্যান্ডেল মনে হচ্ছে যেআর ওপরে লাইট জ্বলছে।

একটি - ই নৌকার চড়ার জায়গা মনে হচ্ছে। যতটা সম্ভবত বিভিন্ন রকমের নৌকা রয়েছে এখানে ।

কারণ এখানে বিভিন্ন রকম জিম করার জন্য যে মেশিন দরকার হয়।

এ-ব-ও-ও সব জিনিসপত্র গোছগাছ করে রাখা রয়েছে।

পাশে একটি বিবেকানন্দের বোর্ড আমরা দেখতে পারছি।

এখানে দেখছি একটা খুবই ছোট বাচ্চা ছেলে এবংআ ও গাছে চড়ে চলেছে।

নো পার্কিং -এর বোর্ড রয়েছে।

এবং রাত্রে লাইট জ্বলতে না খুবই সুন্দর লাগছে স্ট্যাচু -টা।

এবং প্যান্ডেল টিও খুব সুন্দর করেছে। খুবই ভালো লাগছে।

দুপাশ থেকেই দেখে মনে হচ্ছে যে ওপরে হয়তো রেলওয়ে ব্রিজ রয়েছে।

তো ভালো লাগছে ফুল দিয়ে সাজানো রয়েছে।

এখানে একটি ময়ডান রয়েছে এবং এই ময়দানের --